দোকানের চারদিকে অনেক জিনিসপত্র সাজানো দেখতে পাচ্ছি।

জায়গাটি পুরো পিণ্ডল করা দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামনে একটি খোলা মাঠ রয়েছে।

উপরে একটি পোস্টার লাগানো আছে।

গেটের পাশে কতগুলো বাইক দেখা যাচ্ছে।

ছবিটাতে আমরা একটি হোটেল দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক মানুজন দাঁড়িয়ে আছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

চেয়ারের মধ্যে কত ছাত্র বসে রয়েছে।

আমরা এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

দোকানের ভেতরে কয়েকটি সাদা লাইট জ্বলতেসে।

দোকানটির ভিতরে অনেক জিনিসপত্র সাজানো আছে।

বাইরেদিকে অনেক জিনিসপত্র সাজানো আছে।

পাশে অনেকগুলো জিনিস রাখা আছে।

পাশে দুই তিনটি টোটো রয়েছে।

টেবিলের উপরে কয়েকটি মাছের একুরিয়াম আছে।

জায়গাটিতে অনেকগুলো মন্দিরের মূর্তি আছে।

মূর্তিগুলির সামনে অনেক মহিলা বসে আছে।

মাঝখানে একটি ছোট্ট বাটি রয়েছে।

দেওয়ার মধ্যে দুইটা ঠাকুরের পোস্টার আছে।

সামোনে একজন লোক দাঁড়িয়ে আছে।

রাস্তা দিয়ে দুইটি ছেলে হেঁটে যাচ্ছে।

জায়গাটিতে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে।

আমরা এখানে একটি কেরাটে ক্লাস রুম দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি কড়াই দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামোনে একটি খোলার মাঠ রয়েছে।

টেবিলের ওপরে একটি ক্যালকুটার রাখা আছে।

উপরে একটি বড় ঝাড়বাতি দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামনে একটি গেট রয়েছে।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে-এ।